ছবিটির ডান দিকটাতে একটি মেয়েকে দেখা যাচ্ছে যে মেয়েটি অরেঞ্জ কালার -এর ড্রেস পরে রয়েছে।

উম এখানে গঙ্গার ওপরে যে গঙ্গার ওপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ -টির ছবি তোলা হয়েছে সেই ব্রিজ টির--

টি পার্ক -টি পুরো সবুজ রঙ দিয়ে ও খুব সুন্দর মানে সবুজ রঙ সরি সবুজ ঘাস রয়ে ঘাস রয়েছে ।

এবং বিল্ডিং -এ ভিড় প্রচুর ভিড় এটি দেখা যাচ্ছে। এবং একটি গাছও দেখা যাচ্ছে ।